সামনে অনেকগুলি মানুষকে দেখা যাচ্ছে।

কোনায় অনেকগুলি ইলেকট্রিক লাইন -এর তার ঝুলানো রয়েছে।

আমি দেখতে পাচ্ছি এটা হল একটি গোডাউন এখানে অনেকগুলি মোটা মোটা কাঠ রাখা আছে।

সাইডে টিনের উপরে একটি ইন্ডিনা দেখতে পাচ্ছি এখানে আকাশটি পুরা নীল কালারের।

বাইরে কয়েকটি লোম্বা তারে অনেকগুলি কাগজ ঝুলানো রয়েছে।

এখানে সাইডে কয়েকটি বড়ো় বড়ো় গাস দেখা যাচ্ছে।

আমি দেখতে পাচ্ছি এখানে অনেক কয়েকটি বড়ো বড়ো বিল্ডিং ।

সামনে একটি ছোট্টো বাজার রয়েছে এখানে।

এখানে অনেক কয়েকটি মানুষ দাঁড়িয়ে রয়েছে।

এখানে অনেকগুলি বাইক দেখা যাচ্ছে।

সামনে অনেক কয়েকটি মানুষ এখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে।

আমি দেখতে পাচ্ছি এটা হলো একটি সেলুন দোকান।

আমি দেখতে পাচ্ছি এটা হল একটি দোকান।

সামনে অনেকগুলি লম্বা লম্বা বাঁশে ঝান্ডা লাগানো রয়েছে।

এখানে সামনে কয়েকটি বাইক দাঁড়ানো রয়েছে।

সামনের আকাশটি পুরা হোয়াইট কালারের দেখতে পাচ্ছি।

আমি দেখতে পাচ্ছি এখানে একটি বড় মাঠ রয়েছে।